ছবিটিতে একটি বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে । বিল্ডিংটির রং সাদা আর আকাশী কালার । বিল্ডিং -এর সামনে অনেক গুলো ল্যাম্প ল্যাম্প দেখা যাচ্ছে। ল্যাম্প ।

পাশে দুটি বোর্ড দেখা যাচ্ছে পাশে একটি ফা-জানালা দেখা যাচ্ছে বেঞটির উপরে একটি বোতল রাখা রয়েছে।